এই ছবিটিতে দেখতে পাচ্ছি যে সামোনে দুটি দুকান রয়েসে একটি দুকানের উপর--

এই সবিটির মধ্যে দেখা যাচ্ছে যে বিশাল বড় একটি সমুদ্র রয়েসে।

পাথরটির মধ্যে অনেক বড় বড় গা়স রয়েছে যেগুলির পাতা সবুজ রংগের।

একজন শিক্ষিকাও রয়েসেন রুমটির মদ্যে।

এই সোবিটিতে দেখা যাচ্ছে যে বড় একটি খুলা জায়গা রয়েসে জায়গাটির সামোনে লোহা দিয়ে কে যেন বানানো রয়েসে শিশুরা খেলার জন্য।

জায়গাটির মইধ্যে অনেক জন মানুষ রান্নাবান্না করতেসেন আরও অনেকগুলা বাসন বর্তন সেই জায়গার মইধ্যে রাখা আসে।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে একটি জায়গার মইধ্যে একটি দুকান রয়েসে।

পিছনে আরো একটি গাড়ি রাখা রয়েসে সাইডে অনেকগুলো বাইক রয়েছে উপরের দিকে বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

অনুষ্ঠানটির মধ্যে অনেকজন মহিলা হাতে কলাপাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন।

থালার মধ্যে অনেকগুলো বিরিয়ানি রাখা রয়েসে একটি মাংসের পিচও রয়েসে।

তালাটি স্টিলের তালার সামনে আরও একটি গ্লাস রাখা রয়েসে এটি দেখে মনে হচ্ছে এটি একটি হুটেল ।

উপর দিয়ে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে টুলগেটটির উপরে অনেকগুলো লাইট লাগানো রয়েছে টুলগেটটির মধ্যে বড় একটি ট্রাক পার হ্--

এই ছবিটিতে দেখা যাচ্চে যে একটি বিল্ডিং রয়ে --

বিল্ডিংটির সাইডে অনেকগুলা বিদ্যুতের তার প্রবাহিত হচ্ছে।

সাইডের দিকে অনেকজন পুরুষ এবং মহিলা বসে রয়েসেন সামোনে একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েসেন উনি কী যেন বলতেসেন ।

ঘরটির মদ্যে অনেকগুলা কাপড়ের বাস্ক রাখা রয়েসে যেটি দেখতে খুব সুন্দর লাগছে।

সাইডে একটি পাল্লাও রয়েসে সামোনে একটি দুকানে অনেকগুলা ক্রেতা রয়েসেন দুজন মাজনীয় দেখা যাচ্ছে।

নতুন বিল্ডিংটির আজ ঢালাইয়ের কাজ চলছে।

সাইডে বসার জন্য অনেকগুলা ছুটো ছুটো টেবিল বানানোর রয়েসে আশেপাশে অনেকগুলা ছোট বড় গাছপালা রয়েসে।

ভিতরে বড় একটি বিল্ডিং রয়েসে বিল্ডিংএর মদ্যে একটি পোস্টার লাগানো রয়েসে যেটির মদ্যে লেখা রয়েসে আর_টি শিশু সদন ইংলিশ মিডিয়াম হাই ইস্কুল ।

এই সবিটিতে দেখা যাচ্ছে যে সামোনে একটি কাঁচা রাস্তা রয়ে--

পুকুরটি দেখতে খুব সুন্দর পুকুরটির চারিদিকে পাড় রয়েসে পাড়ের মধ্যে অনেকগুলা গাসপালা রয়েসে।

একটি সি_সি ক্যামেরাও লাগানো রয়েসে একজন মানুষ দাঁড়িয়ে রয়েসেন সামোনে একটি শোকেজ রয়েসে যেটি গ্লাসের।

রাস্তাদির দোনো সাইডে সাদা রংয়ের লাইন দেওয়া রয়েসে সামোনে একটি বাইক বন্ধ করে রাখা রয়েসে রাস্তার দুধারে অনেক জমি রয়েসে।

ময়ূরের পিছনের ল্যাজগুলা অনেক লম্বা এই রাস্তার মইদ্যে দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্চেন।

এই সবিটিতে দেখা যাচ্চে যে এক্সটি ওয়াশিং সেন্টার রয়েসে।

সাইডে ও আর একটি বড়ো ট্রাক রাখা রয়েছে যেটি দুয়া হয়ে গেছে সামোনে একটি রাস্তা দেখা যাচ্ছে আরো একটি গাড়ি বন্ধ রয়েছে সাইডে একটি বাইক রাখা আসে ।

একজন মহিলাও রয়েসেন মহিলা জনের ব্যাক -এর মইদ্যে কী যেন দেওয়া হচ্ছে একটি বড় খলিডোর রয়েসে।

রুমটির মধ্যে অনেকগুলা চেয়ার টেবিল লাগানো রয়েছে চেয়ারগুলা প্লাস্টিকের টেবিলগুলা কাঠ এবং লোহার তৈরি রুমটির মধ্যে অনেকগুলা শোকেজ রয়েছে।

সাইডের দিকে অনেকগুলা টাইলসও রাখা রয়েসে আরো কি যেন টিনের মতো রাখা রয়েসে একটি সিঁড়ি রয়েসে সাইডে একটি এ_টি_এম রয়েসে।